দুই টা ভাগ হয়ে গেছে। রাস্তা গুলো ভাগ হয়ে গিয়েছে। রাস্তা টি খুবই সুন্দর --

এটা একটা বইয়ের দোকান। এখানে অনেক বই আছে। কল-অম ব-অই রবার পেন্সিল আঠা স্কেল ।

ছোট টব -এ গাছ লাগা আছে।

মাছ আছে মাছটা কেটে বিক্রি করছে। বৌ আছে বৌ টা বটিতে মাছ কাটছে। দুজন খরিদ্দার নিতে এসেছে সে মাছ দেখছে।

বড় বড় বাগানের মধ্যে ছোট ছোট ঘাস আছে। ঘাস গুলি হরিণ খাচ্ছে। গাছ আছে ।

সেই পিছনে গাছ আছে --